Loss বলছি। আহ Bune বলে তো coffee room আছে। B U N E Bune । আচ্ছা. আহ Monkey Temple? যোধপুর Park এই বলছি সব। italian fast food । Old Mate's আছে। Old Mate's is like thousand for two fast food Chinese beverages । spice dug-out আচ্ছা আচ্ছা। JW Kitchen Zomato দেখ। আমার সামনে Dineout ছিল তাই Dineout খুলেছি। Caafe three sixty Degree ওই সামনেই? পা পা বালি গঙ্গ কি royale দেখতে। chinese north indian, chinese হলে কি করে veg হয়?

chicken চও পাবনা। Cafe Mezzuna গেছিস? ওইজো ওখান তাই তো। আহ south কলকাতা তেই। Elgin, Elgin এ আছে। দেহুলা না, Mezzuna । famous আছে। Roof top গুল, দেহুলা। Mezzuna Mezzuna Mezzuna হ্যাঁ, chinese । নাওইয়ার ভিতর খুব royal but obviously আমার এত

কথা কতোটা Social । আর কোনটা?

খাবনা, পেট। আহ কি বললি বেশ? Social Hideout Social Hideout ।

বললাম হিত গরিয়া হাট। জাদপ্পুরও কথায় আমিতো দেখিনি। কারণ South City তো South City তো সামনেই না। জাদপ্পুরে আবার হবেনা। গড়িয়াহাটে গেলে তো অনেক option পেয়ে যাবো ওখানটায়। মানে after KFC আর কি। কিন্তু social hideout টা social hideout টা দেখে খুব ভালো লেগেছে। Laek Market area য়ায় আছে। দেখি আতা একটু খানি, ভিতর টা তো দেখতে খুব ভালো। কি খুব একটা ভালো না? two point eight star আছে। four point eight না, two point eight । ভালো কথ্যা বললাম? বলছি যে, কিন্তু বললাম তো একটা। আচ্ছা। may be হ্যাঁ। dining review two point eight, delivery review zero ।

Where you wanna go গড়িয়ারটার চত্বরে তো অনেক option আছে। the গড়িয়াহাটা area ।

হুম, যাওয়া যায়, যাওয়াই যায়। আরে আমি চাইছি কি বলত? একটু । offbeat ব্যাপার স্যাপারে যেতে। যেগুলো মানে explore করা হয়নি। যেগুলো লোকজনে জানেনা, কিন্তু ভালো এইরকম type এর।

Best restaurant . আর Top thirty Bengali restaurant গড়িয়াহাট। North Indian cuisine এর মধ্যে, এটা Noodles store ই noddles কে ।

গড়িয়াহাট Hatari plate, Kasturi Restaurant আছে। twenty best restaurant দেখি কি কি আছে তুই খুচ্ছিস?

হ্যাঁ, হ্যাঁ, বল তারপর হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি যে কথায়।

ঠিক করলাম, কিন্তু যদি আমাদের গড়িয়াহাট side এ আসতে হয়।

তারপরে আমরা যাদব~ ওই ইয়ে তে আসব, Lords এ। Bus এ করে ছলে আসব। হ্যাঁ, Roastery দেখলাম, কিন্তু Roastery তো বেশ expensive ।

আহ আচ্ছা, কি কি পাওয়া যায় দেখি। menu টা কি। হুম হুম Italian, Coffee, Beverages, Continental, American আহ cafe ঠিক আছে। এবার আমি দেখব হচ্ছে menu । Food menu এর মধ্যে, coffe এইসব। coffee, coffee খাবনা। coffee খাবনা thank you । egg, fried egg and cheese two twenty three । কে ভাই? এইতো বাড়িতে বানিয়ে নেব আমি দশ টাকায়। কি ও ওখানটায় যাবে বলছে? যোধপুর আরে ওকে বল, যে গড়িয়াহাটেই আমরা আহ মানে KFC এর Dineout ইয়ে টা পাব outlet টা পাবো। পঞ্চমের আড্ডায়, ওই ওখান টাই। তোর golpark area তেই আছে। আমি চিনি হ্যাঁ, ওটা কাছেই হবে। কিন্তু আমি গেছি বলে যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, চ অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কি বললো KFC তে ওরকম, পঞ্চমের আড্ডায় তেও ওই Pizza fizza ই সব পাওয়া যাবে। Biriyani ফিরিয়ানি তো । অবশ্য KFC খাবার পর biryani খাবার জায়গা থাকবে না। না আমি মোটেও পাগল না আমাকে biryani দিলে আমি খেয়ে নিতে পারি। Burger খাবার পরেও।

Marbella's এ আমি ওই Brownie খেয়েছিলাম, ভাই brownie পুরো খেতে পারিনি, এত মিষ্টি

দিয়ে ওখানটায় Brownie নিয়েছি দিয়ে সেদিন কে আবার ওই শর্মিষ্ঠার সাথে গিয়েছিলাম দিয়ে আলাদা আলাদা নিয়েছি একটা নেওয়া উছিত ছিল আমাকে বলল পরে বলল order টা দেবার পরে হ্যাঁ, তারপরে দুটো আলাদা আলাদা নিয়েছি। কেউ আর খেতে পারলাম না। ব্যাপারটা অনেকটা, তখন ওই moment আমাদের জন্য অনেকটা হয়ে গেছিল। তাই খেতে পারলাম না জানিস। খুব কষ্ট হল কিন্তু ব্যাপক ছিল, ব্যাপক!

সেতো আমি জানি Chili's ভালো খাবার দাবার, কিন্তু রুমিয়াকে বল আগে। কারণ ও party দেবেনা। মানে party দেবে মানে আমাদের খাওয়াবে, but Chili's তাতো মনে হয় না, একটু expensive হয়ে যাবে আবার।

Quest mall এ আছে। আর কথায় আছে সামনে Chilli's? আহ ইয়ে South City তে আছে Chili? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, right right । Hola আবা। Hola য় কী আছে? অতাও নিশ্চয়ই Mexican, Italian ওহ হো হো হো হো ওই Chili's, Chili's টা একটা আলাদাই ব্যাপার। আমরা আমার খুব ভালো লাগে Mexcian, Italian । অফ! । tenth fifteenth হবে না। হবে আচ্ছা, ওত দেবে নাকি আমদের। ওর জন্মদিন। ও যেটা খুশি মানে যেটা পছন্দ করবে সেটাই আমাদের খুশি হয়া উচিত।

হ্যাঁ, সেটায় আসুবিধা নাই। পঞ্চমের আড্ডায় খেয়ে নেব আবার কি। drink গুলো খুব ভালো পাওয়া যায় পঞ্চমের আড্ডায়। মানে বল যে Mocktails কিন্তু হ্যাঁ, cocktails আমি জানি না, হ্যাঁ, cocktails বোধ হয় পাওয়া যায়। দেখছি দ্বারা, দেখছি। না, আমি খেয়েছিলাম, ইয়ে Mocktails খেয়েছিলাম। জানি না, দেখছি। থালে তো ভালো । options আছে ওখান টায়। হ্যাঁ, হ্যাঁ, এমনি menu ও ভালো আছে ওখান টায়। মেনুও এমনি ভালো আছে, পঞ্চমের আড্ডায়। আর আহ ambience টাও খুব সুন্দর।

জানি না, সেটা তো আগের দিনই বলে দিচ্ছি দাড়া। আগের দিন বলে দেব। কো ও কে জিজ্ঞেস কর কটায় meet করবে অ্যাঁ?

এ আমি Subway ও যেতে পারিত বল? হ্যাঁ, কিরকম হয়ে যাবে। হ্যাঁ, এইগুল এইগুল দেখাচ্ছে। আরে এগুল দেখাচ্ছে healthy food মধ্যে। healthy food মধ্যে আমরা option খুচ্ছি। Jai Hind Dhaba, Jai Hind Dhaba হ্যাঁ, তো ওটাই আমার মনে হয় ভালো। কারণ সকাল বেলা বিশাল রোদ হবে কিন্তু। আর অতো সকাল সকাল আমি উঠবো কি করে? একদিন শুধু ঘুমাই ভালো করে। ও আচ্ছা চারটের সময়। আমরা চারটে সময় এগুলো খাব? থালে তো একটু খানি menu change করে দিতে হবে। সেতো নয় ফিরে যাবো আটটা, eight forty তো তোর deadline কটায়? এইট eight forty nine এর train আছে একটা, ওটা ধরে নেব। Lebanese junction . Jai Hind Dhaba র উফফ। আমরা খুব ইচ্ছা করছে North Indian খেতে। চল না North Indian please । please North Indian এ চ। এই KFC খেয়ে একটু North Indian খাই। একটু উফ বাবা জল চখ মানে জিভে জল ছলে এলো আমার ওই chicken ভর্তা, আর নানের কথা ভেবে। Why you do this man? । Hotel Taj, Barbeque ।

ও হ্যাঁ, এমনি বলছি তো ওটাও খুব ভালো। ব্যাপার স্যাপার They have everything you want, but আমি যেহেতু চলে গেছি।

হ্যাঁ, সেই দেখিয়ে ছিলি আমায় Calamari । I don't know that I am ready to have Calamari yet, but ঠিক আছে তুই নিলে আমি তোর থেকে try করবো।

ব্যাপারই আলাদা। ব্যাপারই আলাদা। Pasta, Pizza, Sandwich, , two egg omlet । আরে সেই টার সাথে গিয়ে ছিলাম। শোননা ইয়ে লেখা ছিল, fried egg ঠিকাছে। fried egg একশো তিরিশ টাকা। বলে একশো তিরিশ টাকা! ডিম ভাজা, আরে ভুজিয়া তো বাড়িতে করে খাই আমি রোজ। আমি জানি চারটে বাইশে আছে একটা। দুটো something এর পর সেই চারটে বাইশ। চারটে বাইশে আছে। ও তুই বজবজ থেকে উঠবি? আচ্ছা ঠিক আছে। আমি তো ওটা তেই উঠি। চারটে বাইশে obviously । ওফ, বলছি তো আগে রোদ থাকবে ওরকম বেড়িয়ে টাক পূড়ে যাবে।

আরে ওরম habit হয়ে গেছে আমার । ভালোলাগেনা আর। এই গরমের মধ্যে আর ভালো লাগেনা। আসলে একটু হাওয়া খেতে খেতে খাবো দাবো। একটু হাওয়া খাবো। chill করবো একটু lake এ গিয়ে। ব্যাস thats life । অবশ্য lake টা বন্ধ হয়ে যাবে এটা ঠিক। যতক্ষণ আমরা খাবো। ততো ততক্ষণে lake ও বন্ধ হয়ে যাবে। আর time ও থাকবেনা I guess । ওকে জিজ্ঞেস কর meet করছি কোথায়? KFC এর ওখানটাই, গড়িয়াহাট?

আরে পঞ্চমের আড্ডায় আর মধ্যে অনেক ভালো locations আছে। ওর মধ্যেই মানে ambience তাই খুব ভালো। ওখানটা তুলতে পাড়বি তুই photo । আর ওখান দিয়ে বেরিয়েও অনেক মানে আহ ভালো ওরকম। হ্যাঁ, street photography করাই যায় ওখানে।

ওফ হবেনা এতো কেন চাপ নিস। হবে না বলছি। এখন summer season এমনি তেই বেলা বড়। আমি বলছি তো হবেনা, মানে হবেনা। তোলার chance পাবি, sufficient তোলার chance পাবি। তো ওখান দিয়ে আমরা গড়িয়া, এই কী বলে বালিগঞ্জ থেকে টুক টুক টুক টুক টুক টুক করে চলে আসবো এদিকে।

আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম তালে? আরে হেব্বী । দেখ ভিতরের যে ওই ওই ইয়ে টা আছে না। ওই খাট গদি, যাই বলিস । কারণ ওখানে Reserved, reserve করে যেতে হয়। এমনি photo তুলতে চাইলে photo তুলে আসতেই পারিস। হ্যাঁ, কাকে বলেছিস? হ্যাঁ, আমরা যেদিন বেরবো? Okay, okay টাটা টা see you । Hello মানিক হ্যাঁ যতীন বল কেমন আছিস?

হ্যাঁ আমিও তো বেশ ভাল আছি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

তুই তো একবার একদিনও phone করলি না আমাকে আর বলিস না আমারও খুব কাজের চাপ জানিস এখন তো আবার মানে চাষে লেগে গেছে এখন ধর সকালবেলায় যাচ্ছি আর সেই সন্ধ্যাবেলা করে আসছি time ই পাই না

ঠান্ডা লাগলো ওষুধ নিয়ে আসিস নি? হ্যাঁ ওষুধ ও তো নিয়ে আসছি নিয়ে আসছি হালকা একটু ভালো লাগছে আহ আজকের দিন দেখি খাই যদি ভালো লাগে তো ভালো আর যদি না লাগে তো আবার ওষুধ নিয়ে আসতে হবে এখনকার যা আবহাওয়া কোন সময় ঠান্ডা কোন সময় গরম তার জন্য আরও বেশি করে শরীর খারাপ হচ্ছে তাই তো?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 কালকের দিনটা দেখ আজকে আজকে আজকে সকালবেলা কেমন কুয়াশা এসেছিল বল কত ঠান্ডা লাগছিল বল হ্যাঁ আজকে কুয়াশা হয়েছিল প্রচুর কুয়াশা হয়েছিল মানে সকালবেলা আমি আবার বের হলাম তা মানে বাইরে টিকতেই পারি না এতো কুয়াশা এতো হাওয়া বইছে হ্যাঁ তো ওই দিক থেকে মানে আমাদের দিকে তো বেশ ঠান্ডা লাগছে এখন তা ঐদিক আর ঠান্ডা লাগছে?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 ও

হ্যাঁ ওটাই মানে কোন সময় ধরলে গরম কোন সময় তার জন্য শরীরটা খারাপ করছে

doctor এ বলল যে ঠান্ডা লেগে গেছে বেশ মানে বসে গেছে ঠান্ডাটা তো এখন শিগগিরই মানে একটা syrup নিতে বলছিল syrup এর তো দাম তো মেলা বলছে তিনশো টাকা বলছে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 ও তো তোর বাবার শরীরটা কেমন আছে? হ্যাঁ বাবার শরীরটা এখন বেশ ভালই আছে এইতো বাবার এখনো বাবার ওষুধ চলছে খুব একটা ভালো নয় তবে এখন ভালো আছে বেশ ও ভালো আছে তো? হ্যাঁ আর তোর বাড়ির লোক তো ভালো আছে তো? হ্যাঁ সব ভালো আছি কিন্তু একটা বাবার তো জ্বর হয়েছে তার জন্য খানিক অসুবিধা হয়েছে

হ্যাঁ খাওয়া দাওয়া বলতে চাল মুড়ি খেয়েছি এখন তোর ভাত মানে ভাতটা খাইনি এখনো হয়নি ওই তোর চানটান করে ভাতটা খেয়ে নেব তা আজ ডুব দিবি তো নাকি ডুব দিবি না ঠান্ডাতে?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 হ্যাঁ তোর মানে এখন না চান করাই ভালো আমিতো তো ধরলে চান সবদিন দিয়ে নাতো এতো ঠান্ডা যেদিন ধরলে প্রচুর ঠান্ডা তো সেদিনকে আমি চান করি না হ্যাঁ তো আমি মানে কি বলবো মানে ওই দিকটাতে বেড়াতে গিয়েছিলাম আমি দুই দিন আগে মানে বোনের বাড়ি তা ঐদিক কার আবহাওয়া টা বেশ ভালো মানে কি জানিস মানে তোর সকাল সকাল একটুকু ঠান্ডা ঠান্ডা লাগছে বাদবাকি তোর গরম লাগছে মানে বেশ আবহাওয়াটা বেশ ভালই আছে ওই দিককার হ্যাঁ মানে দুপুর দিকে তো গরম রোদ করছে কিন্তু রোদের সময় আবার কখন হয়তো বা ঠান্ডা পড়ে গেছে মানে আরো তখন শরীর খারাপ করতে লাগছে

ও হ্যাঁ তো এখন তো আমাদের এই দিকে গ্রামের দিকে মানে এখানে একটু বেশি ঠান্ডা লাগছে কিন্তু শহরের দিকে অতটা লাগছে না জানিস আমি এইতো বেড়াতে গিয়েছিলাম এই তো এলাম দুইদিন আগে এই এসছি তার মানে ওই দিকটাতে বেশ আবহাওয়াটা বেশ ভালই এখন হ্যাঁ ওই দিকে ঠান্ডা লাগে না ঠান্ডা তো কেন লাগে না ওদের তো সব বড় বড় building আছে হাওয়া তো অতো আসে না তার জন্য ঠাণ্ডা টাও অল্প লাগছে হ্যাঁ তার জন্যই মানে ঠান্ডা লাগছে না রাতের বেলায় কি জানিস মানে এই করে আমাদের মানে তোর যাই হোক তোর মানে আমরা কি সব লিই তো মানে ল্যাপ লিই সব লিই ধর ঐদিকে মানে কি বলবো তোকে মানে ফ্যান চালাতে হচ্ছে রাতের বেলা মানে গরম লাগছে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 ও ভালো করে doctor ফাকতার দেখিয়ে নিস মানে এখনকার দিনকাল ভালো না আবহাওয়া টা দেখছিস তো ঠান্ডা ঠান্ডা ভাব গরম গরম ভাব এবার একবার যদি ঠান্ডা লেগে যায় না তো তখন ভেতরে যদি সে চেপে যায় তখন জ্বর টা আসার মানে chance বেশি হ্যাঁ একবার তো জ্বর হয়েছে তো আবার মনে হচ্ছে আমাকে ঠান্ডা জরটা আবার হবে মনে মনে মনে লাগছে আমার ও তুই যত শিগগির পারিস তুই একবার ডাক্তার দেখিয়ে আসতিস মানে কেন বলতো বলছি?

হম তার জন্য আমি ভাবছি কালকে একপাক যাবো রাম্পুরা ওখান থেকে ভালো একটা doctor দেখিয়ে আসবো হ্যাঁ এটাই বেশ ভাল হবে মানে কেন বলতো এখন তো বুঝতেই পারছিস মানে কি বলবো এত আবহাওয়া খারাপ করছে মানে তোর এই যে এখন ধর বেশ রোদ হ্যাঁ এখন বেশ রোদ আজ রোদ দেখছি তারপরেও খানিকক্ষণ মেঘলা মেঘলা করতেছে মানে এত ঠান্ডা লাগছে যে বাইরে বের হতে হতে হতে বের হওয়া যায়না তাও তো রাতের বেলা কিন্তু অতো বেরোয় না তাও খানিক বার হলে তখন তো ঠাণ্ডা লাগছে তখন তখন আর বাড়িতে চলে আসছি তুই তো phone করে শালা তোর তো রাতে তো ঠান্ডা লাগে তাইতো?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 ঠিক আছে তা রাতের বেলায় মানে বাহিরে একটা আমি টুপি রেখেছিলাম ঠিক আছে তা টুপিটাতে মানে এত মানে শিশির পড়েছে রাতের বেলায় মানে কি বলবো তোকে মনে হচ্ছে যে তোর আকাশ থেকে বরফ পড়ছে মানে এতই ঠান্ডা আবহাওয়া টা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

তা এখনতো দার্জিলিং নিয়ে তো বিশাল কথা বলছে রে হ্যাঁ তা তো বলছে কারণ সেদিন মানে phone করেছিলাম সেদিন অরূপ কে phone করেছিলাম বুঝলি তা অরূপ বলছে আমাদের এদিকে মানে প্রচণ্ড ঠান্ডা মানে এখন বলছে jacket ছাড়া বের হতেই পারছে না

হ্যাঁ আমি শুনেছি

এই যখন ধর ঠান্ডার সময় না তখন আকাশ থেকে মানে গলে আমি যায় নি তবে শুনেছি যে মানে বরফ পড়ে বলছে উপর থেকে